হ্যাঁ হ্যাঁ ভালো একজন নাম দিয়ে দিয়েছে তারপর পাঠান দেখব মাস্টারের নাম্বার নিয়ে যে কথা বলছিলম

সব সময় তো তুই আর আমি বেশি পার্টনার তাই না বল তাই না বল হ্যাঁ হ্যাঁ আরো তো সব পাটনার জুগার করে নিতো এইভাবে

শেখানোর জন্য আমার মনে পড়লো খুব ভালো তো এখনকার দিনে সেই দিন যে তো সব হারিয়ে যাচ্ছে না বলিস না মানে lockdown যে পড়াশোনা ব্যাপারটা নিয়ে কি হয়েছে না সেটা আমি খুব ভালো করে জানি রে দেখ আমাদের college পড়াশোনাটা কেমন শেষ পরাটা যখন আমরা শেষ পরীক্ষা টা last semester টা দিই তখনই lockdown পড়ে গেল আমরা কিন্তু ওই একটা lockdown বুঝে গেলাম যে আমাদের ভবিষ্যৎ টা কতটা খারাপ হয়ে গেল বা আমাদের পরীক্ষাটা কতটা খারাপ হলো। কতটা খারাপ পেশার পরলো আমাদের পরীক্ষার উপরে তাই না বল হ্যাঁ তো ঠিকই বলেছিস পরীক্ষা তখন দিয়েছিলাম তখন পড়ার প্রতি একটা আগ্রহ ছিল ঠিক আছে আগ্রহ পড়তে পড়তে হঠাৎ যে lockdown হল lockdown এর বমধ্যে বিভিন্ন office school প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল তার পরে তো নিজের ঘরে থাকতাম room এ থাকলে তো শুধু পড়া সোনা হবে না নাকি আর বলিস না আমি তো মানে এত সুন্দর তুই দেখ আমরা এত সুন্দর সবাই মিলে group study করছিলাম। যে final পরীক্ষাটা আগে আমাদের last semester তার আগে ভালো করে group study করব যাতে আমাদের number একটু ভালো হোক নিয়ে তাই না এত সুন্দর পড়াশোনা করার পর দেখা গেল কি lockdown আমাদের পরীক্ষাটা online হবে। তখন কত কোনটা না খারাপ হয়েছিল বলতো যারা বেশি করে পড়াশোনা করেছে যেমন পরীক্ষাটা হবে এখনকার এখনকার দিনে যে lockdown টা তো online পরীক্ষা হয় নি ঘরে বসে দিবে সবাই তো একই নম্বর দিয়ে পড়াশোনাটা মনোভাব হারিয়ে গেছে আমি তো সব কিছু

হ্যাঁ এই জি লিখে লিখে এখনকার দিনে কি এই যে lockdown নেই যে সবাইএকটু পড়িনি এই যে সব লিখে দেখে দেখে লিখেছে যেটা একটা অভ্যাস এর তৈরী হয়েছে এই ফলে কিন্তু পড়ার প্রতি যে কমে যাচ্ছে মুখস্ত বিদ্যাতা কমে যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আরে পড়ার ব্যাপারটা বাদই দে আমরা তো তাও পড়াশোনা করেছিলাম রে final semester time এ কেন আমরা পড়াশোনা করিনি তুই কেন আমার বাড়ি আসছিলিস আমি তোর বাড়ি যাচ্ছিলাম কাকিমা এত সুন্দর সুন্দর করে আমাদেরকে খাবার বানিয়ে বানিয়ে দিচ্ছিল বলছিলো তোরা ভালো করে পড় তোদের final পরীক্ষা নিয়ে পড়াশোনা খাওয়া-দাওয়া করছিলাম তো শেষে যখন পরীক্ষার result টা বেরায় কি বলল যে online এ পরীক্ষা হবে তখন তো আমাদের মনটাই ভেঙ্গে গেল হ্যাঁ হ্যাঁ, কেন মনে মনে থাকবে না মনটা তো ভেঙে গেল ওইটুক ওই অত পড়ার পর যদি ofline না হয় যদি online হয় যদি স্বাভাবিক student সাধনত মাথা খারাপ হবে তো যাই হোক বাদ দে তো কি বলছিস ভাইদের আমার তো মনে হয় কালকে meeting একটা কথা বলতে হবে বুঝেছিস

তাদেরকে একতা নিয়ে আমাদের বাইরে একটা meeting করে বলতে হবে তখন বললে তো হবে নাআরো ছাত্র ছাত্রী রা আছে তাদের অভিভাবক গুলো আছে তাদের সাথে কথা বলতে হবে না ব্যাপারটা হচ্ছে meeting যেটা কথা বলতে হবে যেটা হচ্ছে যে বোল আমরা এটা বলব যে দেখুন mam দেখুন principal যেই থাকবে আমরা তো ছেলেমেয়েদেরকে এখানে টাকা পয়সা দিয়ে পাঠাচ্ছি পড়ার জন্য

তোর ব্যাপারটা হচ্ছে আপনারা যদি সব সময় মানে মাসে মাসে একদিন একদিন না আছে একদিন গান একদিন নাচএত আহ একদিন এইতো একদিন drama নাটক তো এইসব যদি লাগিয়ে রাখবেন ছেলেমেয়েদেরকে পড়াশোনাটা বন্ধ করে দেন আপনারা ভবিষ্যতে তাহলে একটা কাজ করুন একটা drama school খুলে দেন এই সবই করতে থাকুন হ্যাঁ একদম ঠিকই বলেছিস তুই ওরকম একদম বলা উচিত কেননা দেখ অনুষ্ঠান হবে আমি মানলাম ঠিকই আছে কিন্তু বছরে একটাই হোক কেন সেটা যদি প্রত্যেক মাসে মধ্যে যদি অনুষ্ঠান হবে নাচ হবে গান হবে তাহলে তো পড়ার প্রতি student তো এখন তো কয়েক তা ছেলে পড়া সোনা তো করবে এখান থেকে পড়াশোনা না করে তো বড়ো হলে তো করবে না আরে ব্যাপারটা হচ্ছে যে অনুষ্ঠানটা স্বাভাবিক হওয়াটা উচিত কারণ বাচ্চাদের একটা refreshment দরকার আমি বলছি তো মাঝে মাঝে একটা করে ছোট ছোট program করুক class এর মধ্যেই যাতে বাচ্চারা নিজের মজা করবে? নিজেই মনে খাওয়া দাওয়া করবে, নিজের সবকিছু করবে তাই না বল হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি একমত খেলার যে বারণ করছি তা তো নয় খেলাটা করতে থাকে সবসময় যে পড়াশোনা করতে হবে তা তো ভালো লাগবে না মাঝে ওদিকে অযথা খেলাধুলা ভাল্লাগে খেলাধুলা করতে মানা করছে না বছরে একটা করো প্রত্যেকদিন মাসে না মাসে যে অনুষ্ঠান হয়ে যায় তো পড়াশোনা হবে না হ্যাঁ এটাই আমার বক্তব্য এই যে ছেলে মেয়েদের ধর আমার তো মনে হয় এই মাসে মাসে অনুষ্ঠান না হওয়ার থেকে মাসে মাসে পরীক্ষা নিক দুটো করে তিনটা করে পরীক্ষা নিক হ্যাঁ তুমি ঠিকই পরীক্ষা যখন হবে তো তখন competition হবে competition হবে আগ্রহ হবে এগিয়ে এখন আমাকে জিততে হবে পড়তে হবে বা পড়াশোনা করতে হবে মাস্টার বোঝাবে না তো পরীক্ষা বদলে না তো অনুষ্ঠ হয়েছে হ্যাঁরে কি বলবি বল আর হ্যাঁ বলার কিছু তো নাই সে নিয়মটা তো change করতে হবে এত মাসে অন্তত একটা করে পরীক্ষা দিতে হবে ফাইনাল বা টেস্টের মতো

আর তো বলার কিছু নাই এই জি একটা ছেলে যদি একটা ঘর গিয়ে যে পড়াশোনা করবে বা কিছু করবে তোমার phone তো দাও তো বাস মোবাইল তা নিলে সেই গেম এখন তো গেম মানে বিভিন্ন রকম গেম free fire যা দেখছি গেম তো আছেই তার মধ্যে ছেলেমূলকে বলতে হয় না আমার ভাই তো এত পেকে গেছে মানে যেসব জিনিস আমি phone ঠিক ঠকা ভাবে কাজ করতে পারি না খুলতে উহ পারি না কি এত তাড়াতাড়ি খুলে নিয়েছে সবকিছু করাচ্ছে এবার দেখ এই মাঝে ধ্যে school এর কিছু মানে meeting এর বল বা তোর পরীক্ষার হল notice দেয় তখন কি ভাই এবার বলে দেখ দিদি দেখ কি সব notice দিয়েছে পরপর এইদা পড়ে আবার আমাকে উল্টো শোনাবে। মানে এতটাই বড় হয়ে গেছে। তাইতো এখন যে একটু respect বলে একটা জিনিস আছে সেটা ওরা এখন জানে না। তারপর আমাদের কি ছিল বড়রা যখন কথা বলে বা sir mam রা কথা বলে তখন আমরা কি করতাম চলে যেতাম সামনে থেকে। এখন তো ছেলেমেয়েরা পেকে গেছে, এত sir mam কিছু কথা বলতে বলতেই দেখবি কথার ওপরে মুখে কথা ছেলে দের মেয়েদের হ্যাঁ হ্যাঁ এটা তো আছেই কিছু কিছু স্যারকে দেখলে ভয় আমার সামনে যেতাম না এখনকার দিনে ছেলে পেলে কোন ব্যাপার নয় চলে যাচ্ছে।

আর বলিস না আমি তো মনে এখনও পর্যন্ত যখন head sir কে রাস্তায় দেখতে পাই না ভীষণ ভয় লাগে মনে হয় যে কি বলবে কি কথা থেকে কি বলে দিলে বকবে মানে? মানে এখনো সেই যেন school এর একটা আতঙ্কটা ভয়টা যেন ঢুকে আছে মনে হয় যেন যে এই sir কে কিছু বলতে বলতে যদি কোন কথা বলতে বলতে ভুল কথা বলে দেই sir এর যদি খারাপ লেগে যায় তাহলে কি হবে তাই না বল হ্যাঁ হ্যাঁ সেটাও তো বটে এবং আতঙ্ক সম্মান থাকা ভালো কিন্তু এখনকার দিনে ছেলেরা হারিয়ে যাচ্ছে, আর কি বলবো এখনকার দিনে মাস্টারকে দেখে সম্মান দেই না সম্মান না করলে মোবাইলে ব্যস্ত থাকে সারাদিন চবিস ঘন্টা আরে এই দেখ না কিছুদিন আগে ভাইকে বাজার নিয়ে গেছিলাম নিয়ে ওর একটা sir এর সাথে দেখা হয়েছিল দিয়ে sir এর বলছে কিসের কেমন আছেন ভালো আছেন তো? এরকম করে কথা বলছে তাহলে কেমন রাগটা উঠে বল ওকে বললাম ভাই ওটা sir হয় সম্মান কর বলছে ও sir নয় আমাদের বন্ধু হয়। এরকম sir বা কিছু একটা বলবে কেমন আছেন কোথায় গিয়েছেন এভাবে একটু কথা বলবে নয়তো চেচিয়ে বলবে সবার সামনে actually এখন কি হয়েছে জানিস তো মেন মেন হচ্ছে যে মানে sir রাও কিন্তু ছেলেমেয়েদেরকে মাথায় চাপিয়ে দিচ্ছে দিচ্ছে মানে

সেটাই হ্যাঁ মনে ব্যাপারটা হচ্ছে sir দের একটা উচিত বলার বল যে এই তোমরা পড়াশোনা করছ না তোমাদের school থেকে class থেকে বের করে দেওয়া হবে garden call করা হবে। এই হবে ওই হবে একটু ভয় দেখালে আশা করি ছেলেমেয়েদের ভয় জিনিসটা থাকবে। কিন্তু আমাদের দেখ এখন ছেলেমেয়েদেরকে ও আজকে পরে আসনি বেশ ঠিক আছে? কালকে কিন্তু অবশ্যই মনে করে করে নিয়ে আসবে এত ভালবেসে বাবুসোনা করে কথাটা বললে ওরা কি পেয়ে বসে। তাহলে যে sir টা কিছু বলবে না কালকে আবার না করে গেলেও কোন অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছে এরকম করলে আমাদের বেলায় একটা কিছু হোম ওয়ার্ক করে যেতাম বাস না যাও এবং বাইরে গিয়ে কান ধর তারপরে ভয় আমরা পড়ে আসতাম এখনকার দিনে বাবুসোনা তাবুসোনা কোন ঠিকই আছে কালকে করে নিয়ে আসবে এরকম যদি আশ্রয় দেয় তো সেরকম সম্মান পাবে মাস্টার হ্যাঁ ছাড় বাদ দে মানে ওদের কথা নিয়ে কিছু বলতে গেলে মানে

education procedure তা education যে রকম ভাবে আমাদেরকে দিত আমাদের sir mam ভীষণ ভালো ছিল তাই না বল এখনকার দিনের তুলনায় আগে তো অনেক ভালোই ছিল এখন তো তো ভাবছি আর কি করবো আমাদের বেলায় সব থেকে বেশ ছিল ছাড় বাদ দে চ তোর সাথে বেশ অনেকক্ষণ কথা হলো কালকে meeting তা তে যাচ্ছিস তো কাল meeting টাতে কিন্তু দেখা হচ্ছে তোর সঙ্গে ঠিক আছে যাব ওই ব্যাপারে ওই কথাটাই বলবো ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ, বেশ ঠিক আছে রাখ তোর সঙ্গে কাল দেখা করি। কেমন হম রাখলাম তাহলে কৌশল বা উদাহরণ আছে তার মূল দণ্ড হচ্ছে কিছু মূল মন্ত্র এই বই টিকে বুঝতে হলে এখান থেকে সর্বোচ্চ সুবিধা নিতে হলে একজনকে অবশ্যই এর মূল ভিত্তি সম্পর্কে বুঝতে হবে। প্রতিটা ব্যাপারে পরিষ্কার হন এবং নিজের জীবনকে সাফল্যের দিকে নেতৃত্ব দিন। মূলনীতি প্রথমে মূলনীতি শব্দটি ভালো করে লক্ষ করুন। আমি মূলনীতি বলতে এমন কিছু নীতি বা মৌলিক সূত্র বলতে যাচ্ছি যা আপনার ভবিষৎ জীবনের সকল কর্মকান্ডের সকল অর্জনীয় মূল বিন্দু হিসাবে কাজ করবে। অনেকটা বহুতল ভবনের ভিত্তি-ভূমির মতো।

আমি আপনাকে এই বইয়ের মাধ্যমেই কিছু নতুন কৌশল দেখাবো যাতে করে আপনি এগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগিয়ে সফল হতে পারেন। চলুন আমরা এবার মূলনীতির শব্দ টাকে

প্রতিষ্ঠিত হতে হবে। এটাই সত্য। অন্য সব ভুয়া উত্তর বাদ দিন। আর বিশ্বাস করুন আজকাল সবাই যেরকম চটকদার, নতুন নতুন সাফল্যের সূত্র নিয়ে বাজারে নেমেছে

সাফল্য হচ্ছে সাফল্যের মূলনীতি গুলো কে নিজের জীবনে নিয়মিত ভাবে এবং ধারাবাহিক ভাবে প্রয়োগ করে যাওয়া। ঠিক একই সূত্র এবং সুখ এবং সমৃদ্ধির জন্য সত্য। আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে প্রতিনিয়ত চেষ্টা করার মাধ্যমে। একজনকে অবশ্যই তার বাস্তব জীবনের সুখ এবং সমৃদ্ধির মূলনীতি গুলো নিয়মিত ভাবে এবং ধারাবাহিক ভাবে প্রয়োগ করে যেতে হবে। তবেই সে জীবনে সুখ এবং সমৃদ্ধি অর্জন করবে। মূল চাবিকাঠি হচ্ছে মূলনীতি গুলোর সাথে নিজেকে আঠার মতো আটকে থাকা। ছয়টি জিনিস আমার গুরু যারা শোক একদিন আমাকে বললেন জানো জিম একজনের সফলতার পিছনে দশটা না বিশটা না মাত্র ছয়টা জিনিস সবচেয়ে ভূমিকা রাখে আমি তো অবাক হলাম মাত্র ছটা জিনিস! তাই আরো জানার জন্য অধীর হয়ে অপেক্ষা করলাম। আমরা যদি কোনোকিছুর উন্নতি চাই সেটা হতে পারে স্বাস্থ সম্পদ, ব্যাক্তিগত কোনো উচ্চশিক্ষা কিংবা পেশাগত কোনো উন্নতি যাহোক না কেন সফলতা এবং ব্যার্থতার মধ্যে এই ছটা জিনিস নিয়ে চিন্তা করা, অধ্যয়ন করা, প্রয়োগ করাটাই সবকিছু বদলে দেয়। ধরো একজন কৃষক যে তার খেত থেকে প্রচুর ধান উৎপাদন করতে চায়। তাকেও কিন্তু এই ছয়টা জিনিস মাথায় রাখতে হয়। তাকে অবশ্যই ছয়টা জিনিসের দিকে মনোযোগ দিতে হবে। মাটি, বীজ, পানি, আলো, পুষ্টি এবং যত্ন। প্রত্যেকটা উপাদান ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর সবগুলোর মিশ্রনে, কেবল সবগুলা উপাদানের মিশ্রনেই ফলেই পাওয়া যাবে কাঙ্খিত সাফল্য। বা কৃষকের ভাষায় গোলা ভরা ধান। এখানে আমরা সামনে যাওয়ার আগে কিংবা নতুন কোনো উদ্দেশ্য হাতে নেওয়ার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই, এমন কোন ছয়টি জিনিস আছে যা দারুন ফলাফল অর্জনের জন্য দরকার? ফলাফল তো সবকাজেই আছে কিন্তু দারুন ওলাফল সেটাই যার জন্য আপনি চেষ্টা করেন। যা আপনার আকাঙ্খিত। প্রশ্ন টি নিয়ে চিন্তা করুন এটা যেকোনো ধরণের কোম্পানির জন্য সত্য। হতে পারে কোম্পানিটি গানের কোম্পানি বা গণিত, পদার্থ, খেলাধুলা কিংবা অন্য কোনো ব্যবসা। কিন্তু সবকিছুর মধ্যেই সেই ছয়টি জিনিস বিদ্যমান। এই সহজ সূত্রটি বুঝতে পারা এবং অনুধাবন করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এদের মধ্যেই আপনার স্বপ্ন এবং উদ্দেশ্য পূরণের ইঙ্গিত লুকিয়ে আছে এই অনুধাবনই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সম্পদ। দ্বিতীয় সূত্রটি হলো সম্পদ। যদিও সম্পদ একটি বিতর্কিত শব্দ। শব্দটির কথা শুনলেই মাথার মধ্যে বিজীত সব ছবি ভেসে ওঠে মাঝে মাঝে এইগুলো না পাওয়ার বেদনাও ফুটে ওঠে। তবেসত্যি বলতে আমরা প্রত্যেকেই কিন্তু সম্পত্তির ভিন্ন ভিন্ন দিক থেকে দেখি। একজনের কাছে সম্পদ মানে হয়তো সে যা ইচ্ছা তাই করতে পারার মতো টাকা-পয়সা আর অন্যজনের কাছে তার মানে ঋণ থেকে মুক্তি। আরো অনেকের কাছে হয়তো এটার মানে সামনে এগিয়ে যাওয়ার উপায় কিংবা অন্যকিছু অর্জন করার একটি মাধ্যম। কিন্তু ভাবার বিষয় হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন চিত্র ফুটে ওঠা এখন থেকে কিন্তু শ্রেণীরশীলতা সৃষ্টি হয়।

তাদের কাছে সম্পদ মানে এককথায় কোটিপতি কোটিপতি হওয়া। বাহ্ শুনলেই কেমন যেন মনের মধ্যে কিছু একটা নেচে ওঠে। মনে হয় শব্দটা যেন সুখ, সাফল্য, স্বাধীনতা সম্ভাবনা, ক্ষমতা, প্রভাব এবং লোকজনের জন্য ভালোকিছু কথার করার সামর্থের কথা কানে বেজে ওঠে আসলে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা তো মন্দ কোনো জিনিস নয়। তবে আপনাকে বুঝতে হবে যে সম্পদ মানে কেবল অর্থনৈতিক ধারণাকেই বোঝায় না, এটার আরো বৃহৎ মানে আছে অভিজ্ঞতা একধরণের সম্পদ, বন্ধুত্ব আরেক ধরণের সম্পদ। প্রিয়জনকে ভালোবাসা কিংবা পরিবারের প্রতি যে ভালোবাসা তাও কিন্তু একধরণের সম্পদ আবার সংষ্কৃতিও একধরণের সম্পদ। যাইহোক, এখানে আমাদের মূল উদেশ্য কেবলমাত্র অর্থনৈতিক সম্পদের ওপরে গুরুত্ব আরোপ করা, এখানে আমাদের মনোযোগ থাকবে কেবল অর্থনৈতিক সম্পদ অর্জনের প্রতি এবং একজনকে আর্থিকভাবে মুক্ত করার প্রতি, এইদিক থেকে সম্পদের একটি সংজ্ঞা দিচ্ছি। সম্পদ মানে উদ্যোগ

তবে আমার কাছে মনে হয় সকলের স্বপ্নের মৌলিক কিছু ধরণের জিনিস একই ধরণের যেমন আর্থিক চাপ থেকে মুক্তি যেকোনো কিছু নির্বাচন করার স্বাধীনতা এবং সুযোগ সৃষ্টি করা ও বিনিময় করা আনন্দ। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে সম্পদের মানে কি? কত টাকা হলে আপনি নিজেকে আর্থিক ভাবে মুক্ত মনে করবেন? এ টা কিন্তু কোনো যা-তা প্রশ্ন নয়। শীঘ্রই আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার বৈশিষ সম্পদ সম্পর্কে যতটা পরিষ্কার হবেন, এই বই এর সূত্রাবলী এবং কৌশল গুলোও আপনি ততটাই সহজভাবে কাজে লাগাতে পারবেন। সুখ সুখ যেন আকাশের তারা সবাই সুখ খুঁজে বেড়ায় কেউ পায়, কেউ পাইনা। তবে যারা পায় তার এর সন্ধান পায় কারণ এটা অন্য কোথাও নয় তাদের মধ্যেই বাস করে। সুখ হচ্ছে মূলত ইতিবাচক কাজকর্মের ফলাফল সম্পদের মতো এটারও বিভিন্ন মানে আছে একেকজনের কাছে একেকটার মানে একেকরকম তবুও সুখ মানে আনন্দের আবিষ্কার এবং আনন্দ কি? তা জানা। এটার অধিকারী তারাই হয় যারা জীবনের মানে জানে তাদের নিজ জীবন কে একটি সংগঠিপূর্ণ অবস্থায় পরিচালিত করে জীবনের রং রূপ কে আলিঙ্গন করে নেয়। আর সুখ এমন একটা আনন্দ যাদে যাদের কাছেই আসে যারা যত্ন সহকারে তাদের জীবনে এবং কর্মকে পরিকল্পনা করে এবং সুন্দর কারিগরের মতো জীবনটাকে গড়ে তোলে। কাউকে কিছু দিলে কিংবা কারোর কাছ থেকে কিছু পেলে সুখ পাওয়া যাই কেবল ভোগেই নয় তাগেই সুখ আছে। কেবল নয় দানেও সুখ আছে। এটা আসলে সঙ্গতিপূর্ণ জীবনযাপনে সবচে বেশি অনুভূত হয় যেমন ভালো খাবার খাওয়ার মধ্যে সুখ আছে আবার কোনো ভালো ধারণা কিংবা বুদ্ধি আসলেও আনন্দের স্রোত বয়ে যায়। মোটকথা সুখ তাদের কাছেই আসে যারা ইচ্ছাকৃত ভাবে নিজেদের ক্ষেত্র কে বৃদ্ধি করে, নানান জায়াগায় যাই ভিভিন্ন বিষয় অভিজ্ঞতা নেয়. এটা তাদের ঘরে তারা বাস করে যারা হতাশা কে আয়ত্ত করতে পারে।

এটা তাদের কাছে ধরা দেয় যাদের আবেগ এবং তাদের পরিচিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। নেতিবাচক আবেগসমূহ যেমন দুশ্চিন্তা, আত্মবিশ্বাসের অভাব, হিংসা, লোভ, বিদ্বেষ, অহংকার । মুক্তির নাম সুখ। যারা সুখঅনুভব করে তারা তাদের জীবনকে সুক্ত মুঠিতে ধরে রাখে তারা তাদের জীবনকে ভালোবাসা

তখন কোনো নেতিবাচক শক্তি কোনো মানসিক অবস্থা কে বদলাতে পারবেনা। কিন্তু সুখ মানে যে সাধারণ কিছু অনুভূতি তাই নয় এর আরো উচ্চস্তরের মানে রয়েছে সুখ মানে এমন একটি পদ্ধতিতে চিন্তা করা যা নির্দিষ্ট কিছু অনুভূতি, কর্মকান্ড এবং জীবন মানুষ সৃষ্টি করে। এককথায় বলতে গেলে ইটা এমন একধরণের দৃষ্টিভঙ্গি যা বিশ্ব এবং বিশ্বের ঘটনাকে একভাবে ব্যাখ্যা করে। সুখ মানে নীতি নৈতি নৈতিকতায় ভারসাম্য এটার মানে প্রতিদিনকার কাজকর্মের সন্তুষ্টি । যদিও আমরা কেউ সমস্যা থেকে মুক্ত নই কিন্তু এ সমস্যা যদি না থাকতো তবে আমরা সমস্যা সমাধান করার আনন্দ কথা থেকে পেতাম? সুখ মানে একটু সুষম জীবনযাপন করা। এবং লোকজনের ভালোবাসায় পূর্ণ একটি জীবন অতিবাহিত করা অনেকবেশি অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে এগিয়ে যাওয়া এমন অভিজ্ঞতা এবং স্মৃতি যা অর্থ দিয়ে কেনা যায়না। তবে আপনি এ অভিজ্ঞতা এবং স্মৃতি অর্জন করতে গিয়ে যে অর্থ বিনিয়োগ করেছেন তাতে আপনি সন্তুষ্ট। শুরু করছি উদ্দেশ্য নিয়ে কাজ করা অনুশীলন কে ভালোবাসা। যে কাজ গুলো অবশ্যই করতে হবে সেগুলো করা এবং রহস্যময় ভবিস্যতের দিকে এগিয়ে যাওয়া। তারপরেও আমাদের মধ্যেকার অনেকেই মনে করে যে সুখ আসলে অতীতে বাস করে কিংবা অতীতের কোনো একটা জায়গায় পৌঁছাতে পারলে সুখ আসবে। খুব অল্প লোকই ইটা অনুধাবন করে যে সুখ আসলে আজকের মধ্যে এ মুহূর্তের মধ্যে এবং এখন আমরা যে সময় অতিবাহিত